আমাদের বাড়ির পাশে একটি ঘাট আছে যেইখানে বিকেল বেলা করে আমি আর আমার বন্ধুরা কিত কিত খেলতে যায়।

আমার মামার বাড়িতে একটা সুন্দর ঝিল আছে। যখনই আমি মামার বাড়ি যাই--

আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি সংগ্রহ করতে খুবই ভালো লাগে।

আমার মার কাপের কালেকশন করার খুবই শখ।